ডানপাশে একটি মেয়েকে ফোনে কোথা বলতে লক্ষ্য করা যাচ্ছে।

ছবিটির দুইদিকে ছোটো বড়ো অনেকগুলি গাছ এখানে লক্ষ্য করা যাচ্ছে।

নীচে একটি লাল রঙের তুল লক্ষ করা যাচ্ছে।

ডান পাশে একটি নীল রঙ্গের দেওয়াল লক্ষ্য করা যাচ্ছে।

জমিটির পিছনে অনেক বড় একটি পাহাড় এখানে দেখা যাচ্ছে।